c ++ এ abstract class এবং pure virtual function এর tutorial আপনাদের স্বাগত
in tutorial শিখব
abstract class pure virtual function
এটি উদাহরণের সাহায্যে করব
tutorial record করতে
ubuntu os সংস্করণ 1110
g ++ compiler সংস্করণ 461 ব্যবহার করছি
abstract class এর ভূমিকা দিয়ে শুরু করি
abstract class একটি base class
এতে অন্তত একটি pure virtual function থাকে
abstract class we instance তৈরী করতে পারি না
এখন pure virtual function দেখি
এটি body ছাড়া একটি ফাংশন
এটি base class সংজ্ঞায়িত হয়নি
এটি নিম্নরূপে ঘোষিত
virtual void virtualfunname = 0;
একটি ডিরাইভ ফাংশন override করা আবশ্যক
না হলে compiler error দেবে
এটি ডিরাইভ class উপর নির্ভরশীল
এখন একটি উদাহরণ দেখি
আমি editor code লিখেছি
আমি এটি খুলবো
আমাদের file name abstract ডট cpp
এই উদাহরণে দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল জড়িত থাকে
এখন code দেখি
iostream হিসেবে এটি header file
std namespace ব্যবহার করছি
class ঘোষনাকরণ হল abstractinterface
এরপর public রয়েছে
এখানে virtual ফাংশন ঘোষিত করেছি যা হল numbers
এর মান হল 0
এরপর nonvirtual ফাংশন রয়েছে
দুটি integer ভ্যারিয়েবল a এবং b রয়েছে
এখানে input ফাংশনে
আমরা সংখ্যা a এবং b গ্রহণ করি
এটি add named একটি ডিরাইভড class
এটি base class abstractinterface এর বৈশিষ্ট্য আহরণ করে
এখানে numbers ফাংশন override করি
এখানে a এবং b যোগ করে
ফলাফল integer ভ্যারিয়েবল sum এ সংরক্ষণ করি
ফলাফল print করি
এরপর sub নামে ডিরাইভ class রয়েছে
এটি base class abstractinterface এর বৈশিষ্ট্য আহরণ করে
এখানে numbers ফাংশন override করি
এখানে a এবং b এর তফাৎ নিরূপণ করে
difference print করি
এটি আমাদের main ফাংশন
এখানে add class obj1 হিসাবে object তৈরী করি
এখানে উভয় ফাংশন obj1 object ব্যবহার করে call করি
এখানে sub class obj2 হিসাবে object তৈরী করি
উভয় ফাংশন obj2 ব্যবহার করে call করি
এটি return statement
এখন program execute করি
keyboard ctrl alt এবং t একসাথে টিপে terminal window খুলুন
compile করতে লিখুন g ++ স্পেস abstract ডট cpp স্পেসo স্পেস abs
enter টিপুন লিখুন dot slash abs
enter টিপুন
enter the numbers
আমি 9 এবং 4 লিখব
প্রদর্শিত output হল sum is 13
enter the numbers
আমি 8 এবং 3 লিখব
প্রদর্শিত output হল diff is 5
আমরা tutorial শেষে চলে এসেছি
slides ফিরে আসি
সংক্ষেপে
in tutorial শিখেছি abstract class যেমন class abstractinterface
pure virtual function যেমন virtual void numbers = 0;
এখন একটি student class এবং
info ফাংশন তৈরী করুন
ফাংশনে শিক্ষার্থীর name এবং roll নম্বর লিখুন
classes marks এবং sports তৈরী করুন
marks এ তিনটি বিষয়ের marks এবং
sports এ খেলায় প্রাপ্ত marks গ্রহণ করুন
marks সমষ্টি গণনা করুন
তারপর result class তৈরী করুন
এখানে শিক্ষার্থীর name roll নম্বর এবং marks সমষ্টি প্রদর্শিত হয়
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি